এটি একটি জায়গা যেখানে নতুন কাজ করা হচ্ছে। জায়গাটিকে বানানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে জায়গাটিতে পুজো হয়েছে জায়গাটির।

এবং আকাশে অনেকটা কালো মেঘ করে আছে তো কিছুটা দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে চলেছে।